দীঘি দেখতে পারতাসি যেটার চারোখান দিয়া বেড়া দেওয়ানো আছে।

তাদের হাতে হাতুড়ি দেখতে পারচি তাদের ড্রেস --

যেটা দেখতে খুবই সুন্দর লাগতাসে।

হইতাসে মনে হইতাসে আমার কাসে এহানে একজন--

দোকান যেটার ভেতরে অনেকগুলো আমি সাইকেল দেখতে পারতাসি।

দেখতে খুবই সুন্দর লাগতেছে সাইডে দিয়া অনেকগুল গাছ--

অনেকগুলা মানুষ একত্রিত হয়ে রইসে সেহানে মনে হইতাসে।

মনে হইতাছে একটা খ্রিস্টানদের।

এখানে আমি একটা বড় মাঠ দেখতে পারতেছি যেটার ভিতরে--

একটা স্টো বুক স্টোর দেখতে পারতাসি।

নাম দেয়ানো আসে যেটার ভেতর লেখা আসে তাজা--

এনানে আমি দেখতে পারতাসি এটা মনে হইতাসে একটা বাজার।

এখানে অনেকগুলো আমি একরিয়াম দেখতে পারতাছি যেটি দেখতে খুবই সুন্দর লাগতাছে ভেতরে ছোট ছোট মাছ আমি দেখতে--

ওষুধ লেবার লইগা লাইন ধইরা দাঁড়াই রইছে ওষুধ লেখতাছে।

অনেকগুলো ওষুধও আমি দেখতে পারতেছি।

এই ছেলেটা ফোটো ক্লিক করাইতাসে দেহা যাইতাসে।

একটা পেট্রল পাম্প --

ওখানে কাস কত্তাসে এটাতে লাগতেসে আমার কাছে একটা তেলের ফ্যাক্টরি ।

আরো ফার্নিচার আমি দেখতে পারতাছি এটা একটা ফার্নিচারের রুম আমি বুঝতে পারতাছি।